একটি ঘরও দেখা যাচ্ছে পানির মাঝখানে একটি বাঁশ দিয়ে বাতি জ্বালানো আসে।

একজন লোক রাস্তাতে দেখা যাচ্ছে।

এই ফুলও দেখা যাচ্ছে ফুলের উপরে দুইটি গরু আছে সাদা রঙ্গের লাল রঙ্গের পাশে খোলা মাঠও আছে।

একটি চক্র খয়েরী কালারি একটি চক্র গ্রীন রঙ্গের একটি চক্র হলুদ রঙ্গের ।

মোরগটির মাথাটা লাল রঙের আছে একটি কালা রঙের পলিথিনও ঘরের সা--

এই গাড়িটি রাং দিয়ে গুড়া দেখা যাচ্ছে।

ঘরের সামোনে কয়েকটি চার চাকার গাড়ি রাখাও আচে সাদা রঙ্গের লাল রঙ্গের পাশে কয়েকটি মোটরসাইকেলও রাখা আচে।

ঘরের সামোনে দুইটি খুঁটি দেখা যাচ্ছে ইলেকট্রিক খুঁটি একটি ট্রান্সফপারও লাগানো দেখা যাচ্ছে।

দুইটি তিনটি বাঁশে তিনটি পতাকা লোগো দুলানো আছে লাল হলুদ কমলা কালারের।

একটি বড়ো রঙ্গের গাছ আছে।

চার চাকার এলটো গাড়ি দেখা যাচ্ছে রাস্তার উপরে গ্রীন রঙ্গের একটি সাদ বানানো আচে।

স্কুলের ভিতরে কয়েকটি ডেস্ক ও ব্রেঞ্চ আছে।

কয়েকজন মেয়েলুক ও ছেলে বসে আছে।

বিল্ডিঙ্গের সাইড্বে আরও দুটি গর দেখা যাচ্ছে সাদা রঙ্গের।

জল দেখা যাচ্ছে হলুদ রঙ্গের আরো কিছু জিনিস দেখা যাচ্ছে লুহা--

এখানে একটি দোকান দেখা যাচ্ছে ফুলের দোকান।

দুইজন লোক দেখা যাচ্ছে একজন সাইকেল চড়ে আসছেন লাল টি-শার্ট পরে।

একজন মেয়েলোক দাঁড়িয়ে আসে পাশে একটি ঘর দেখা যাচ্ছে সাদা রঙ্গের ।

কয়েকটি বিদ্যুতিক তারও ঝোলানো আসে গরের সামোনে ।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংঙ্গের পাশে আরেকটিও ঘর আছে।

দোকানের উপরে একটি পোস্টার লাগানো আছে লাল রঙ্গের ।

সাদা রঙ্গের লেখা আছে মডার্ন ক্লথ টেররিস

একজন মেয়ে লুপ সাদা শু পড়ে আছে।

এখানে একটা গাড়ি পার্কিংয়ের মতন দেখা যাচ্ছে যেখানে সাদা রঙের দুইটি গাড়ি দেখা যা--

ছোট ছোট কয়েকটি গাছও দেখা যাচ্ছে একটি রাস্তাও দেখা যাচ্ছে।

ওপরে সাদা রঙের সাদও দেখা যাচ্ছে বড় একটি গাসও দেখা যাচ্ছে।